অশোক সহযোগী দেব নাগরী, অশোক মগধের মৌর্য রাজবংশে বিন্দুসারের পুত্র এক জন বিখ্যাত রাজা যিনি ছিলেন চন্দ্রগুপ্তের নাতি । তার পুরো নাম অশোক বর্ধমান বৌধো ধর্মের ইতিহাস থেকে মহান্বিত করেছে । অশোক শুধু ভারত নয়, বিশ্বের এক জন মহান শাসক ছিলেন, অশোক প্রথমে ব্রাহ্মন এবং শৈব ছিলেন কিন্তু পরে বৌধ হয়েছিলেন । বৌধ ধর্মে চৌষট্টি হাজার পুরোহিত এর সমর্থনে বেঁচে ছিলেন এবং এটি চৌরাশি হাজার কীর্তিসম্ভ খ্যাতির কলাম তৈরি করেছিলো যার উপর রাজনীতিক। অধর্মীয় আদেশ খোদাই করা হয়েছিলো। তার রাজত্বের অষ্টাদশ বছরের তিনি বৌধো ধর্মের একটি বিশাল সমাবেশ করেন এবং

শিলালিপি থেকে এই জিনিস গুলি জানা যায় যা পালি ভাষায় পাওয়া গিয়েছে খোদাই করে অনেক জায়গায় পাওয়া গেছে অনেক লেখক এর নাম প্রিয়দর্শন নামে লিখেছেন দুশো ঊনসত্তর থেকে দুশো বত্তিরিশ খ্রীষ্টাব্দের মধ্যে পাটনায় অশোক শ্রেষ্ঠ সাথে শাসন করে। অশোকের কন্যা ধর্মাত্মা বৌধো ধর্মে একজন বিখ্যাত প্রচারক হয়ে উঠেন । অশোকের রাজত্বকালে শিক্ষা, সাহিত্য, শিল্প ও বিজ্ঞানের ব্যাপক উন্নতি হয় এবং ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির বিদেশে ছড়িয়ে পড়ে তার সম্রাজ্য জুড়ে শান্তি ছিল এবং জনগণ ছিল সমৃদ্ধ শিল্প ক্ষেত্রে উন্নয়ন শিল্পের যে ক্ষেত্র গুলি বিশেষভাবে উন্নত তার মধ্যে রয়েছে স্থাপত্য, পাথর, খোদাই, ভাস্কর্য, চিত্রকলা, এবং polishing অশোক কাশ্মীরে শ্রীনগর ও ললিত পাঠান শহরের নামকরণ করেন । নির্মিত যা এখনও তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত। অশোকের শিলালিপি এবং স্তম্ভে র শিলালিপি

নির্মিত হয়েছে যার উচ্চতা ও প্রায় পঞ্চাশ ফুট শিল্পে দৃষ্টিকোণ থেকে সারনাথে এর স্তম্ভটি বিশেষভাবে উল্লেখযোগ্য অশোকের ধর্মের মূলনীতি গুলি ব্যাখ্যা করো? সহযোগী দেব নাগরী অশোক মগধের মৌর্য রাজবংশের বিন্দুসারের একজন বিখ্যাত রাজা যিনি ছিলেন চন্দ্রগুপ্তের নাতি তার পুরো নাম অশোক বর্ধমান। বৌধো ধর্মের ইতিহাস একে মহিমান্বিত করেছে অশোক শুধু ভারতের নয় বরণ তিনি ছিলেন বিশ্বের একজন মহান শাসক, অশোক প্রথমে ব্রাহ্মণ এবং শৈব্য ছিলেন কিন্তু পরে বৈদ্য হয়েছিলেন এটিতে চৌষট্টি হাজার বৌধো পুরোহিত ছিল। এবং চৌরাশি হাজার কীর্তি সম্ভব খ্যাতির কলা স্থাপন করা হয়েছিল। পরিচালিত যার ওপর রাজনৈতিক ও ধর্মীয় আদেশ খোদাই করা হয়েছিল। তার রাজত্বের! অষ্টাদশ বছরে তিনি বৌধো ধর্মে একটি বিশাল সমাবেশ করে এবং তার পরে তিনি লঙ্কা এবং অন্যান্য দেশের প্রচারক পাঠান এবং সহিংসতা বন্ধের নির্দেশ দেন আফগানিস্তান থেকে লঙ্কা পর্যন্ত সমগ্র দেশে এর অধীনে ছিল অনেক জায়গায় পালি ভাষার প্রাপ্ত শিলালিপি থেকে এসব জানা যায় অনেক লেখকের এর নাম প্রিয়দর্শন নামেও লিখেছেন অশোক এর আগে BC দুশো ঊনসত্তর থেকে দুশো বোতিরিশ সালের মধ্যে পাটনায় শাসন করেছেনে, অশোকের কন্যা ধর্মাত্মা চারুমতি বৈদ্য ধর্মের একজন বিক্ষত প্রচারক হয়ে ওঠে । অশোকের রাজত্বকাল শিক্ষা, সাহিত্য, শিল্প, ও বিজ্ঞানের ব্যাপক উন্নতি হয় এবং ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির বিদেশে ছড়িয়ে পড়ে তার সম্রাজ্য জুড়ে শান্তি ছিল এবং জনগণ ছিল সমৃদ্ধ। অশোকের ব্যক্তিত্ব সম্পর্কে বলুন? মহারাজা অশোক যখন সিংহাসনে বসেন তখন তিনি ছিলেন অত্যন্ত পাথর হৃদয় এবং নিষ্ঠুর। তিনি রাজত্বের গৌরব অর্জনের জন্য মানুষ কে এমন শাস্তি দিতে যা শুনলেই মানুষ কাঁপতো । রাজধানী কাছে কোন ভবনটি নির্মিত হয়ে ছিলো সে সম্পর্কে বলুন? তার রাজধানীর কাছে একটি ভবন নির্মিত হয়েছিল যার নাম তিনি hell এই ভবনে অপরাধীদের শাস্তি দেওয়া সবচেয়ে বিপদজনক পদ্ধতির জন্য সংস্থান তৈরী করা হয়েছিল যা এক সময় এই ভবনে প্রচলিত ছিল আনা হলে তার আর বের হতে পারবে না এই কারণে অপরাধীকে করাত দিয়ে কুপিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয় কখনো কখনো মাটিতে জীবন্ত পুঁতে দেওয়া হয়, কুকুরে কামড় দেওয়া হত মানুষ যেই ধরনের অত্যাচার সহ্য করছিল কিন্তু তারা কথা বলিনি কারন অশোক ছিলেন মহারাজা এবং তার সেনাবাহিনীর অগাধ ক্ষমতা ছিলো । সম্রাট অশোক সিংহাসনে আহরণের পর তার কি হয়েছিল? সিংহাসনে বসার পর অশোক প্রতিবেশী কলিঙ্গ রাজ্যের রাজা কে আক্রমণ করেন প্রশ্নবিদ্ধ রাজার অশোকের মতো সেনাবাহিনী ছিলনা তাই তিনি পরাজিত হয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়ে যান একথা জেনে মহারাজ অশোক পা মাটিতে স্থির ছিলনা । তিনি কলিঙ্গ রাজ্য দখল করেন তার সৈন্যবাহিনী কে একা রেখে তিনি পাটলিপুত্র দিকে অগ্রসর হন তখন রাত মহারাজা অশোক ঘোড়ায় চড়ে ধীরে ধীরে বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি ভাবলেন বসতি দেখা গেলে কিছুক্ষণ বিশ্রাম নেবে কিন্তু দূরদূরান্তের কোন জনবসতি দেখা যায়নি এরপর কী হল হঠাৎ ঝোঁপের থেকে একটা সিংহ বেড়িয়ে এসে অশোক আক্রমণ করল তিনি অশোকে মাটিতে ফেলে দেন এই সময় টা খুব critical ছিল, একমুহূর্ত বিলম্ব হলে মহারাজ অশোকের জীবন শেষ হয়ে যেতো, কিন্তু একটাই যুবক ততক্ষণাত্ হাতে ধরা ধারালো তরোয়াল লিয়ে আগই আলো । এবং সে সিংহ কে প্রচন্ড আঘাত করে তার মাথা খুলে ফেললো এবং অশোক কে রক্ষা করল । অশোকের উপর হামলার কথা বলুন? এই ছিল যতীন্দ্র কলিঙ্গের রাজা মারকেন্দ্র সেনের ছেলে, সে অশোকের আক্রমণে পর! পিতা মাতা সাথে পালিয়ে যায়, এবং তারপর বনে তার পিতা মাতার কাছ থেকে বিছিন্ন হয়ে, তিনি মহারাজ অশোক কে চিনতে পারলেন কিন্তু এই! তিনি যে রাজার সন্তান তাও প্রকাশ করা হয়নি, যে যুবক তার জীবন রক্ষা করেছিল তার জন্য অশোক খুব খুশি হলেন, তিনি তাকে বললেন, যুবক তুমি আমার জীবন রক্ষা করেছো, আমি তোমার অনুগ্রহ গ্রহণ করবি, তোমার ইচ্ছা আমাকে বলো, আমি তোমার ইচ্ছা পুরন করব । উত্তরে জিতেন্দ্র বললেন, আমি জানি আপনি মহারাজা অশোক, আপনি যা চান তা করতে পারেন কিন্তু আপনার জীবন রক্ষা করে কোন উপকার করিনি বরণ আমি আমার মানবীক দায়িত্ব পালন করেছি । আমি মানুষ এবং সবার অন্য মানুষ কে সাহায্য করা তার কর্তব্য । প্রথমত এই ছেলেটি খুব সুন্দর ছিলো তার কণ্ঠ ছিলো মিষ্টি । তিনি মহারাজা অশোকের জীবন রক্ষা করে ছিলেন । তাই মহারাজ অশোক জি প্রতি গভীর ভালোবাসা ছিলো । মহারাজা অশোক তাকে সঙ্গে করে পাটলিপুত্র নিয়ে যান তিনি তা নিয়ে তার প্রাসাদে থাকার জন্য একটি ঘর দিলে জিতেন্দ্র শুধু সাহসী ছিলেন না তার ব্যক্তিত্বে আরো অনেকগুণ ছিল যা মহারাজা অশোকের মুগ্ধ করেছিল এবং তাকে খুব ভালোবাসতে শুরু করেছিল এবং তিনি তাকে হৃদয় থেকে তার পুত্র হিসেবে গ্রহণ করতে শুরু করেন এবং তার পরে তার ভালোবাসা অবস্থা এমন হয়ে যায়ে যে জিতেন্দ্র কে না দেখলে তার হৃদয় শান্তি পাবে না । অশোক বন কেন ভেঙ্গে দিলেন? মহারাজ অশোক বন ভবন টি ভেঙ্গে দেন, অপরাধী কে শাস্তি দেবার নিষ্ঠুর পদ্ধতি পরিত্যাগ করা হয়েছিলো । এবং যখন তিনি জানতে পারলেন যে এই যুবকটি মার্গেন্দ্রা সেনের ছেলে জিতেন্দ্র তখন তিনি তার গ্রেফতারের আদেশ বাতিন করেন দিয়েছেন তিনি মৃত্যুদণ্ড প্রত্যক্ষণ করিলেন।

ভাগত সিং সম্পর্কে বলুন? আজ ও ভাগত সিংহের নাম শুনলেই আমাদের রক্ত ফুটে উঠে । দেশের স্বাধীনতার জন্য তিনি যে ভাবে সর্বস্ব উৎসর্গ করেছেন । তার উদাহরন খুঁজে পাওয়া কঠিন ইতিহাসবিদরা তাকে শহীদ আজম বলে সম্মানিত করেছেন। তাদের জীবন এমন এক আলোর স্তম্ভ যা আমাদেরকে ত্যাগের পথে পথ দেখাবে শতাব্দীর পর শতাব্দী তিনি দেশের স্বাধীনতার জন্য সহিংসতা অবলম্বন করতে ভয় পেতেন না তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম প্রয়োজন।

ভাগত সিংহের পরিবার সম্বন্ধে বলুন? তার পিতার নাম কিষান সিং তার বাবা আর চাচা ছিলেন বিক্ষত বিপ্লবী যে দিন তিনি জন্মগ্রহণ করেন । ভাগত সিংহ কিভাবে তার নাম ভাগত সিংহ পেলেন? ভাগত সিংহের চাচা অজিত সিং মালদায় জেল থেকে মুক্তি পান এবং তার বাবা নেপাল থেকে দেশে ফিরে আসেন । যে দিন তিনি জন্মগ্রহণ করেন ভাগত সিং চাচা অজিত সিং মালদা জেল থেকে মুক্তি পান এবং তার বাবা নেপাল থেকে দেশে ফিরে আসেন দাদি শিশু থেকে ভাগ্যবান বলেছেন এই শব্দে পর তার নাম হয় ভাগত সিং, ভক্তি তার মামা ও বাবা কাছ থেকে পেয়েছিলেন। ভাগত সিংহের শৈশব সম্পর্কে বলুন? শৈশবে বন্দুক এবং তলোয়ার ছিলো তার প্রিয় খেলনা, খুব অল্প বেশি বিপ্লবী আন্দোলনে যোগ দেন। লাহরে

দেব ও ভগবতী চরণের মতো বিপ্লবীদের সঙ্গে যুক্ত হন তাদের সকলের রাজনীতি ও অর্থনীতি তে খুব আগ্রহী ছিলেন। ভাগত সিং কেন বাড়ি থেকে পালিয়ে ছিলেন?

পরিবারে সদস্যরা বিরোধিতা তোয়াক্কা না করে ঘর ছেড়ে পালিয়ে যান, কানপুরে ছাত্র এর সঙ্গে থাকতেই গণেশ শংকর প্রতাপের সম্পাদনা শুরু করেন । কে ভাগত সিংহ কে বিপ্লবী জীবন গ্রহণে অনুপ্রাণিত করে ছিলেন? প্রতাপে কাজ করা এবং কানপুরে থাকা কালীন আপ বটেশ্বর দত্ত সাথে যোগাযোগে করেন । এই মিলন তাদের জন্য বিপ্লবী জীবন